দুইটা মালা দেহা যাচ্চে এবং একটা তিন পাটির জানালা দেহা যাচ্চে ।

এখানে একটি ঘর দেহা যাচ্ছে এবং ঘরের মধ্যে অনেকগুলো জানালা দেহা যাচ্ছে এবং এগুলো গ্লাস দিয়ে তৈরি।

কয়েকটা ফেভিকুড দেখা যাচ্ছে এবং একটা মিটার দেখা যাচ্ছে।

পাইপ দেহা যাচ্ছে এবং দুইটা বিল্ডিং দেহা যাচ্ছে এবং একটা নারিকেল গাস দেহা যাচ্ছে।

একটা ইলেকট্রিক ওয়ার দেখা যায়।

একটা ল সাইনবোর্ড দেখা যাচ্ছে এবং কয়েকটা গাসপালা দেখা যাচ্ছে।

একটা মানুষ দেখা যাচ্ছে এবং অনেকটা জানালা দেখা যা--

একটা নারিকেল গাস দেখা যাচ্ছে এবং কয়েকটা সুপারির গাস দেখা যা--

দোকানের সাইটে অনেক প্যাকেট রাখা দেখা যাচ্ছে।

একটা সাল দেখা যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি এবং লাকরি দিয়ে তৈরি অনেকটা তারিয়া দেখা যা--

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্চে এবং একটা কাপড়ের দুকান দেখা যাচ্চে।

ওখানে একটা গর দেখা যাচ্চে এবং কয়েকটা গ্রীল দেখা যাচ্চে এবং একটা লোহার পাইপ দেখা যাচ--